এক রাজার সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হল চিত্রাঙ্গজের মৃত্যুর পর ভীষ্ম বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করতে লাগলেন ধীরে ধীরে বিচিত্রবীর্য বড় হলেন তার তার বিয়ের বয়স হল কাশ্মীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে তার বিয়ে হল যক্ষা রোগে ভুগে খুব অল্প বয়সে বিচিত্রবীর্য মারা গেলেন। বিচিত্রবীর্যের দুই ছেলে ধৃতরাষ্ট্র ও পান্ডু ধৃতরাষ্ট্রের বয়সে বড় কিন্তু জন্ম থেকেই তিনি অন্ধ।

মানুষ ধর্ম কর্ম নিয়েই থাকতেন তার আগ্রহ ছিল না ধৃতরাষ্ট্রে সঙ্গে গান্ধার রাজকন্যা গান্ধারীর বিয়ে হল গান্ধারী খুব তেজস্বি ও ধার্মিক ছিলেন। স্বামী অন্ধ তাই তিনি চোখ কাপড়ে বেঁধে সারাজীবন অন্ধের মতই থেকেছেন গান্ধারীর দুর্যোধন দুঃশাসন দুঃসহ প্রবৃত্তি একশো পুত্র ও দুঃশলা নামে একটি কন্যা জন্মালো দুর্যোধন ও তার ভাইরা কৌরব নামে পরিচিত।

তিন ছেলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর মাদ~ মাদ্রীর দুই ছেলে নকুল ও সহদেবের জন্ম হয় পান্ডুর পুত্র তাই পাঁচ ভাই পান্ডব নামেই পরিচিত। হিমালয় পর্বতে তীর্থ ভ্রমণকালেই পান্ডুর মৃত্যু হল। মাদ্রী স্বামীর চিতায় ঝাপ দিয়ে মৃত্যুবরণ করলেন। কুন্তি ছোট ছোট পাঁচটি ছেলেকে নিয়ে হস্তিনাপুরে ফিরে এলেন ধৃতরাষ্ট্র ও পান্ডুর ছেলেরা তখন নাবালক পিতামহ ভীষ্ম রাজ্যশাসন ও রাজপুত্র দের মানুষ করার দায়িত্ব নিজের কাধে নিলেন জেঠথ~ জেঠতুতো খুড়তুতো একশ পাঁচটি ভাই। একসঙ্গে মানুষ হতে থাকলেন। একসঙ্গে মানুষ হলেও পান্ডব কৌরব ভাইদের মধ্যে একটুও বনিবনা ছিল না। ভীমের গায়ে ছিল প্রচন্ড জোড়। খেলার সময় তিনি গৌরব ভাইদের নানা ভাবে নাকাল করতেন দূর্যোধনের নাম মনটা ছিল কুবুদ্ধিতে ভরা তিনি পান্ডব ভাইদের জব্দ করার জন্য নানা রকম ফন্দি ফিকির খাটাতেন। পান্ডব কৌরব ভাইয়েরা একবার গঙ্গার তীরে খেলাধূলা করতে গেলেন ঠিক হল খাবার দাবার খেয়ে তারা নদীতে সাঁতার কাটবেন দুর্যোধন ফন্দি করে ভীমের খাবারের থালায় বিষ মিশিয়ে দিলেন। সাঁতার শেষে যে যার মত বাড়ি ভীম ফিরলেন না বিষে আচ্ছন্ন হয়ে জলে তলিয়ে গেলেন কেউ টেরও পেল না। অনেক খোঁজা হল কিন্তু ভীমকে পাওয়া গেল না পান্ডব ভাইদের সঙ্গে গলা মিলিয়ে দুর্যোধন দুঃশাসন ভীমের জন্য অনেক মায়া কান্না কাঁদলেন এদিকে ভীম জ্ঞান ফেরার পর দেখলেন নাগরাজ

ভীম হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন। ভাইদের সব কথা জানালেন। যুধিষ্ঠির সব শুনে বললেন দুর্যোধনকে আর বিশ্বাস নেই আমাদেরকেও সাবধানে থাকতে হবে রাজকুমারেরা প্রথমে কিছুদিন কৃপাচার্যের কাছে অস্ত্র বিদ্যা শিখলেন তারপর কৃপাচার্যের ভগ্নিপতি দ্রোনাচার্য রাজপুত্রদের শিক্ষার ভার নিলেন। অল্পদিনের মধ্যেই পান্ডব কৌরব ভাইয়েরা অস্ত্র চালনায় দক্ষ হয়ে উঠলেন। তীর ছোড়ায় অর্জুন আর গদা যুদ্ধে ভীম সবার সেরা হলেন অস্ত্র শিক্ষা শেষ হল গুরু দ্রোণ কৌরব কৌরব পান্ডব ভাইদের পরীক্ষার ব্যবস্থা করলেন কাঠের একটা ভার

তীর দিয়ে পাখিটার মাথা কেটে ফেলতে হবে একে একে যুধিষ্ঠির দুর্যোধন

পলকে পাখিটার মাথা কেটে ফেলে দিলেন গুরু দ্রোণ খুব খুশি হয়ে অর্জুনকে আশির্বাদ করলেন তারপর দ্রোণাচার্য সকলের সামনে রাজপুত্রদের অস্ত্র পরীক্ষার ব্যবস্থা করলেন। নির্দিষ্ট দিনে হস্তিনাপুরের নারী পুরুষ সকলেই এসে হাজির হলেন রঙ্গভূমিতে পান্ডব কৌরব ভাইরা সেজেগুজে অস্ত্র হাতে এসে দাড়ালেন গুরু দ্রোণাচার্য নির্দেশ পাওয়া মাত্র তারা যে যার মত অস্ত্র চালনার কৌশল দেখালেন সবার শেষে অর্জুন দেখালেন অস্ত্র চালনার কৌশল সকলেই মানল অর্জুনই সেরা তীরন্দাজ এমন সময় রঙ্গভূমিতে এলেন পরশুরামের শিষ্য মহাবীর কর্ণ দ্রোনের অনুমতি নিয়ে দেখালেন তীর ধনুকের অপূর্ব কৌশল এতক্ষন যারা অর্জুনের তারিফ করছিল তারাও অবাক হয়ে গেল কে সেরা বীর তার প্রমাণ দেওয়ার জন্য কর্ণ অর্জুনকে দন্দ্ব যুদ্ধে আহব্বান করলেন কৃপাচার্য এগিয়ে এসে কর্ণের বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন কর্ণ গর্ব ভরে বললেন আমি কর্ণ অধিরথ সারথির পুত্র। রাধা আমার মা ভীম করে বললেন রাজপুত্রেরা কখনো সারথির ছেলের সঙ্গে দন্দ্ব যুদ্ধে নামে না। কর্ণের মুখ লজ্জায় লাল হয়ে গেল দুর্যোধন পাশে দাড়িয়ে ছিলেন ছুটে েএসে কর্ণকে বন্ধু বলে জড়িয়ে ধরে ঘোষণা করলেনআজ থেকে কর্ণ অঙ্গদেশের রাজা দুর্যোধন কর্ণের মাথায় রাজমুকুট পড়িয়ে দিয়ে বললেন এখন নিশ্চয়ই অঙ্গরাজ কর্ণের সঙ্গে দন্দ্ব যুদ্ধে নামতে রাজপুত্র

রঙ্গভূমিতে ছুটে এলেন কর্ণ সকলের সামনে অধীরথকে প্রনাম করে পান্ডব পক্ষের লোকেরা সারথির ছেলে কর্ণকে অনেক ঠাট্টা বিদ্রুপ করল সূর্য অস্ত গেল কর্ণ অর্জুনের দন্ড যুদ্ধ আর হল না। এই অপমানের মুখে মত জবাব দেবেন মনে মনে এই প্রতিজ্ঞা করে কর্ণ বন্ধু দুর্যোধনের হাত ধরে ফিরে গেলেন কুরু বংশের নিয়ম অনুযায়ি ধৃতরাষ্ট্র বংশের বড় ছেলে যুধিষ্ঠির কে যুবরাজ পদে বসালেন দুর্যোধন এটা মেনে

ও বন্ধু কর্ণের সঙ্গে পরামর্শ করে দুর্যোধন পান্ডবদের বাড়ানোবতে নির্ধারিত খোলার জন্য ধৃতরাষ্ট্রকে ধরে বসলেন পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনের আবদার ফেলতে পারলেন না পান্ডবদের বাড়নাবতে

গালা দিয়ে তৈরি করা হল ঠিক হল পান্ডবেরা ঘুমিয়ে পড়লে গভীর রাতে জতুগৃহে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারা হবে। দুর্যোধন মন্ত্রি পুরোচনকে এ নিষ্ঠুর কাজের ভারে দিয়ে আগেই সেখানে পাঠিয়ে দিলেন ধর্মপ্রাণ বিধুর দুর্যোধনের ষড়যন্ত্রের কথা জানতে পেরে পান্ডবদের সাবধান করে দিলেন বারনাবতে পৌছেই যুধিষ্ঠির পরামর্শমত জতুগৃহে তালা দিয়ে একটি সুড়ঙ্গ পথ খোড়া হল পঞ্চপান্ডব ও কুন্তি ছাড়া মন্ত্রী পুরোচন এবং এক বউ ও তার পাঁচ ছেলে ঘুমিয়ে ছিল। গভীর রাতে পান~ পান্ডবেরা নিজেরাই জতুগৃহে আগুন লাগিয়ে দিয়ে সুড়ঙ্গ পথে মা কুন্তিকে নিয়ে গভীর বনে পালিয়ে গেলেন জতুগৃহের মধ্যে দুর্যোধনের মন্ত্রী পুরোচন আর নিরপরাধ নিষাদ বউ ও তার পাঁচ ছেলে পুড়ে মারা গেল। সকলেই ভাবল কুন্তি ও পঞ্চ পান্ডব পুড়ে মারা গেছেন। পরদিন দুর্যোধনের কাছে খবর পৌছাল তিনি সস্ত্বির নিশ্বাস ফেলে মনে মনে বললেন যাক বাঁচা গেল এবার নিশ্চিন্ত মনে হস্তিনাপুরের সিংহাসনে বসা যাবে। পান্ডবেরা ব্রাম্মন ভিক্ষুকের ছদ্মবেশে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন তারা হিড়িম্ভ রাক্ষসের খপ্পড়ে পরলেন মহাবীর ভীমের সঙ্গে হিড়িম্ভ রাক্ষসের ভয়ানক লড়াই হল ভীম তাকে মেরে ফেললেন হিড়িম্ভ রাক্ষসের

কিছুদিন পর হিড়িম্বর একটা ছেলে হল তার নাম ঘৎটচক ঘৎটচকর হিড়িম্বাকে সেই বনে রেখে মা কুন্তিকে নিয়ে পান্ডবেরা অন্যদেশে চলে গেলেন ব্রাম্মনের বেশে পান্ডবেরা পাঞ্চাল রাজ্যে এসে উপস্থিত হলেন সেকানে তখন রাজা দ্রপদী দ্রপদীর কন্যা দ্রৌপদীর সয়ম্বড় সভার আয়োজন চলছে দ্রৌপদীকে বিয়ে করার আশায় শিশুপাল শৈল কর্ণ দুর্যোধন জড়াসন্ধ প্রভৃতি রাজারা সয়ম্বর সভায় উপস্থিত হয়েছেন দাড়কা থেকে কৃষ্ণ বলরাম দুই ভাই ও সয়ম্বর দেখতে এসেছেন। পাঞ্চাল রাজপুত্র উপস্থিত রাজাদের সামনে প্রকান্ড একটা ধনুক রেখে বললেন এটাতে গুন পড়াতে হবে। তারপর এই ধনুকে তীর ছুড়ে চক্রের আড়ালে মাছের চোখ বিদ্ধ করতে হবে ওপরে তাকানো চলবে না জলে যে ছায়া পড়েছে তার দিকে তাকিয়ে লক্ষ্যভেদ করতে হবে যিনি সফল হবেন তার গলায় দ্রৌপদি মালা দেবেন সমবেত রাজারা লক্ষ্যভেদ করার জন্য একে একে এগিয়ে এলেন লক্ষ্যভেদ তো দুরের কথা অনেকে গুন পড়াতেই পারলেন না তখন মহাবীর কর্ন ধনুকে গুন পরিয়ে লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত হলেন কিন্তু দ্রৌপদি বেঁকে বসলেন তিনি সমবেত সকলকে শুনিয়ে বললেন আমি সারথি পুত্রের গলায় মালা পরাবো না কর্ণ অপমানিত হয়ে ফিরে গেলেন তখন ব্রাহ্মণ বেশি অর্জুন লক্ষ্যভেদের জন্য এগিয়ে এলেন ব্রাহ্মণের স্পর্ধা মনে করে অনেকে তাকে ঠাট্টা করল অর্জুন সেসব গ্রাহ্য করলেন না খুব সহজেই ধনুকে গুন পরিয়ে মুহুর্তের মধ্যেই চক্রের আড়ালে মাছের চোখ বিদ্ধ ক~ করে মাটিতে ফেলে দিলেন দ্রৌপদি ব্রাহ্মণবেশি অর্জুনের গলায় মালা পরিয়ে দিলেন ক্ষত্রিয় রাজারা গেলেন ক্ষেপে তারা চারদিক থেকে ঘিরে অর্জুনকে আক্রমন আক্রমন করলেন ভীম একটা গাছ উপড়ে নিয়ে অর্জুনের পাশে এসে দাড়ালেন সমবেত ব্রাহ্মণেরা তাদের উৎসাহ দিলেন ভয়ানক যুদ্ধ বেধে গেল ভীম অর্জুন দুজনে মিলে রাজাদের হটিয়ে দিলেন তারপর দ্রৌপদিকে নিয়ে তারা কুন্তির কাছে উপস্থিত হলেন মায়ের নির্দেশ পাঁচ ভাই মিলে দ্রৌপদিকে বিয়ে করবেন ঠিক করলেন রাজা দ্রুপদ ইতিমধ্যে ব্রাহ্মণবেশি পাঁচ ভাই এর আসল পরিচয় জেনে গেছেন তিনি পঞ্চপান্ডবকে পরম আদরে রাজপুরিতে নিয়ে এলেন। এবং খুব ধুমধাম করে দ্রৌপদির সঙ্গে তাদের বিয়ে দিলেন এই খবর হস্তিনাপুরে পৌছে গেল ধৃতরাষ্ট্র বুঝলেন পান্ডবেরা এখন যথেষ্ট শক্তিশালী কৃষ্ণ বলরাম তাদের সহায় রাজা দ্রুপদ তাদের আত্মীয় তিনি দুর্যোধনকে বুঝিয়ে রাজ্যের অর্ধেকটা পান্ডবদের ভাগ করে দিলেন পান্ডবরা খান্ডবপ্রস্থে নতুন রাজধানী স্থাপন করলেন পান্ডবদের রাজধানীর নাম হল ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থে পান্ডবরা সুখে রাজত্ব্য করতে লাগলেন অর্জুন যুধিষ্ঠির এই অনুমতি নিয়ে বারো বছরের জন্য তীর্থ ভ্রমনে গেলেন। বহুদেশ ভ্রমন করে তিনি মণিপুর রাজ্যে গিয়ে উপস্থিত হলেন সেখানে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিয়ে হল। তাদের একটি ছেলে হল নাম বভ্রুবাহন চিত্রাঙ্গদা ও বভ্রুবাহনকে রেখে অর্জুন আবার তীর্থ ভ্রমনে বের হলেন এবার তিনি বহু তীর্থ ঘুরে পশ্চিম সমুদ্রের তীরে প্রবাসে এসে উপস্থিত হলেন এখানে কৃষ্ণের সঙ্গে দেখা হল কৃষ্ণের আমন্ত্রণ তার রাজধানী দ্বারকায় এলেন কৃষ্ণের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হল ভ্রমনের বারো বছর শেষ হল সুভদ্রাকে নিয়ে অর্জুন ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন কিছুদিন পর কৃষ্ণ বল নিয়ে ইন্দ্রপ্রস্থে বেড়াতে গেলেন বোন সুভদ্রার সঙ্গে দেখা করে বলরাম ফিরে গেলেন কৃষ্ণা ইন্দ্রপ্রস্থে কয়েকদিন দিনের জন্য রয়ে গেলেন একদিন কৃষ্ণ অর্জুন যমুনার তীরে ভ্রমণ করছিলেন এমন সময় অগ্নি দেব এসে বললেন আমি অগ্নি যজ্ঞের ঘি খেয়ে খেয়ে আমার আরুচি রোগ হয়েছে পশুপাখির মাংস না খেলে এ রোগ সারবে না। তোমরা খান্ডব বন দাহ করে পশু পাখির মাংস খেতে দাও আমি তোমাদের বর দেব। কৃষ্ণ অর্জুন রাজি হলেন। অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে কপিধ্বজ রথ গান্ধিব ধনুক ও অক্ষয় পুঞ্জ দান করলেন। এবং কৃষ্ণকে দিলেন চক্র ও গদা কৃষ্ণ কপিধ্বজ রথের হলেন আর অর্জুন গান্ধিব হাতে নিয়ে অগ্নিবাণে খান্ডব বন পুড়িয়ে দিলেন সেই সঙ্গে পুরে মরল অসংখ্য পশুপাখি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 ময়দানব চোদ্দ মাসের মধ্যে ইন্দ্রপ্রস্থে এক অপূর্ব সুন্দর রাজপুরী বানিয়ে দিলেন স্বর্গ থেকে ঋষি নারদ এলেন যুধিষ্টির এই রাজসভা দেখতে দেখেশুনে তিনি বললেন স্ফটিকের তৈরি এমন সুন্দর রাজসভা পৃথিবীর আর কোনো রাজা নেই যধি~ যুধিষ্ঠিকে রাজ যোগ্য করার উপদেশ দিয়ে দেবর্ষি নারদ চলে গেলেন। দ্বারোকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যধিষ্ঠি রাজ্যযঞ্জ সম্বন্ধে তার ভাই ও মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসলেন সকলেই এক বাক্যে বললেন আপনি রাজচক্রবর্তী হবার যোগ্য আপনার আদেশ পেলেই আমরা যঞ্জের আয়োজন করতে পারি যুধিষ্ঠির এই চিন্তা তবু দুর হয় না রাষ্ট্র যঞ্জ করা সহজ কথা নয়। পৃথিবীর সমস্ত রাজাদের বশে এনে তাদের কাছ থেকে কর আদায় করে রাষ্ট্র যঞ্জ করতে হয় যঞ্জ সফল হলেই তবে রাজ চক্রবর্তী উপাধি গ্রহন করা যায়। যুধিষ্ঠির ভাবলেন কৃষ্ণ তাদের বুদ্ধিদাতা বল ও ভরসা তার মতামত না নিয়ে এই কঠিন কাজে নামা ঠিক হবে না তাই তিনি কৃষ্ণকে আনার জন্য দ্বারোকায় দূত পাঠালেন। কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হলেন তিনিও রাষ্ট্রযঞ্জ করার পক্ষেই মত দিলেন তবে একটা বাধার কথাও বললেন মগধরাজ যরাসন্ধ যেমন বীর তেসনই অত্যাচারী তাকে বধ করতে না পারলে রাষ্ট্র যঞ্জ সফল করা যাবে না। অনেক পরামর্শের পর ঠিক হল ভীম অর্জুন কৃষ্ণ ব্রাম্মণ ভ্রম্মচারী ছদ্মবেশে মগধের রাজপুরীতে প্রবেশ করে মল্ল যুদ্ধে জড়াসন্ধকে বধ করবেন সেইমত তারা তিনজন তিনজন তিনজন ভ্রম্মচারীর ছদ্মবেশে জরাসন্ধের পুরীতে প্রবেশ করলেন তারা রাজার সঙ্গে দেখা করতে চান এই কথা বলে জরাসন্ধের কাছে গিয়ে হাজির হলেন ভীম অর্জুন কৃষ্ণ এইবার নিজেদের প্রকৃত পরিচয় দিয়ে বললেন আমাদের তিনজনের মধ্যে কার সঙ্গে আপনি মল্ল যুদ্ধ করতে চান বলুন মহাবীর

গত সপ্তাহে যখন আমি share পড়ছিলাম তখন market ভীষণ নীচে পড়ছিল যে সবাই খুব ভয়ে ছিলো যে এখান থেকে market crash করে যেতে পারে এই নিয়ে আলোচনা হচ্ছিলো কিন্তু আজকে দেখুন market সেখান থেকে ভালো recovery দেখায় even যখন আমরা video upload করি তার পরের দিনই দেখি একটা বড় আর যে story গুলো তখন চলছিলো আলোচনা গুলো হচ্ছিলো এখন আর সেরকম কোনো আলোচনাই হচ্ছেনা market নিয়ে, crash করতে পারে এটা হচ্ছে due to stock market এই নিয়েই সারা জীবন আপনার কেটে যাবে stock market এ negative news কখনো positive news কখনো নীচে পড়ছে ভয় পাইয়ে দেবে কখনো বাড়ছে বা ভালো লাগবে আহ তো ওইগুলো,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 খুব সীমিত সময়ের জন্য short term এ এই কারন গুলা valid কিন্তু শুধু আমরা যদি একটু সময় দেই share market এ তাহলে কারন গুলো সব গুলো সব কিছুই আর share bazar আবারও নতুন একটা স্তরে একটা দেখতে পাবো সব নিয়ে আজকের এই ভিডিওতে এটা নিয়ে গত কালকেই video তে আমরা আলোচনা করছিলাম আহ একটা sector যেটা এখন avoid করা উচিৎ আমাদের সেই sector নিয়ে কথা বলবো আর আরও একটা sector যেটা এখন আমার কাছে interesting লাগছিলো সেই sector থেকে একটা stock যেটা কম risk নিয়ে যেহেতু অনেকটাই নীচে পড়ে গেছে এবং সেই stock টা নীচেরই যে যখন একটা স্তর অব্দি নীচে পড়ে যায় তারপরে bounce back দেখায় তারপরে সেখানে একটা যে একটা area একটা stock যখন break out দেয় তার আগে concluted করে যে অনেকটা সময় সেই concludation zone টা তে এখন ঘোরাঘুরি করছে তো সেই stock টা নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই video তে, আর আমি অনেক আগে অনেকের প্রশ্ন পেয়েছি, করেছেন আমার নিজের প্রশ্নও তো রয়েছে stock টা এই stock টা নিয়েই আমরা আজকের এই video তে আলোচনা করবো তার all time high থেকে অনেকটাই নীচে পড়ে গেছে কী কারনের জন্য এই ফল আমরা দেখছি আগামী দিনে কি কোনো recover করার কোনো chances রয়েছে এই বিষয় নিয়ে আজকের এই video টা আমরা আলোচনা করবো point to point কোথা বলবো দেখবো ঠিক আছে? এর ক্ষেত্রে যেই sector টা আমাদের avoid করা উচিৎ তার কারন high valuation এ চলছে

যে নিজে পরেই তখন বিশাল নিজে পরেই recover করতে পারেন আপনি এইটা নিয়ে আমি গত কালকের video টায় আলোচনা করেছিলাম তো সেই কালকের video টা অবশ্যই দেখে নেবেন তাহলে আরেকটু clear হয়ে যাবে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি দুহাজার বাইশ থেকে,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

যেরকম TATA steel ওগুলো খুব মানে বড় বড় নাম এগুলো আহ তো এর সাম্নের দিনে খারাপ দিনে বাড়ে বা যেহেতু এই stock গুলো তার earning যে আমার মনে হয় যে এই অনেটা over value অবস্থায় রয়েছে এই সময়ে আহ কেনাটা ঠিক না ঠিক আছে? মানে আপনি অনেক বেশি price pay করছেন যা earning করছেন তার তুলনায়। ওই level এ আমাদেরকে সবসময় avoid করতে হবে যদি আপনার থাকে আহ তাহলে এইটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে এটা শুধুমাত্র আমার opinion আপনার সাথে আমি share করছি আপনি নিজে কি করবেন সেটা আপনাকে, নিজেকে decide করতে হবে তবে একটু JWC এর chart টা দেখে নেবো এখানে একটা সঠিক oppertunity রয়েছে বারবার এক level এর rejection পাচ্ছি তো সেই label গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বা যদি আমরা সেখানে কিছু দেখতে পারি যেরকম, আহ বিভিন্ন chart এ যেখান থেকে ফল হচ্ছে মানে ভালো gain করতে পারি আমরা short করে তো সেইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি chart টা দেখিয়ে ঠিকআছে আর এখন যে sector টা আমার কাছে interesting লাগছে সেটা হলো sector এর মধ্যে অনেক গুলো company listed রয়েছে আমার নিজের portfolio তে আহ metro bank যে company টা রয়েছে সেই company টা রয়েছে আর সেখানে আমি করছি আহ এবং এটা একটু risky

ব্যাপারে পড়াশোনা করে তারপরে আপনি consider করতে পারেন কিন্তু প্রথমে study করে নেবেন অবশ্যই আমি বলছি বলে কালকে গিয়ে নিয়েও করবেন না small brand category company যেখানে খুব বেশি রয়েছে যত risk নেওয়ার ক্ষমতা বেশি না থাকে তাহলে আপনি একটু আহ large দিকে দিতে পারেন যেখানে একটু তুলনামুলকভাবে একটু কম রয়েছে যেমন আহ বাটা India Bata India তার all time অনেকটাই নীচে পড়ে গেছে বলে একটা place তৈরি করছে place reporting এর কাছে এখান থেকে যদি একটা break out দেয় তাহলে ভালো একটা game একটা দেখতে পারি এখানে side একটু, কম রয়েছে এই stock এর ক্ষেত্রে যেটা আমরা একটু পরে কথা বলবো তো প্রথম একটা sector যেটা JSW steel এর chart আমরা দেখবো তারপরে বাটা india এইসবের chart টা আমরা দেখে নেবো তারপরে chart দেখার পর আমরা india নিয়ে কথা বলবো ঠিক আছে? তো আমরা এখানে chart খুলে নিয়েছি এই chart এর মধ্যে clearly আমরা break out দেখতে পাচ্ছি গত কালকে break out দিয়েছে এবং তার ওপরে আজকে একটা read candle তৈরি করেছে যদিও break out label এর ওপরে আজকে তো যতক্ষণ অব্দি এর break out level অব্দি রয়েছে ততক্ষণ চিন্তার কোনো কারন নেই এখান থেকে আরও higher level এ আমরা দেখতে পারি ক্ষেত্রে এই ধরনের break out যদি আমরা এটা দেখি তাহলে, সেই অনুযায়ী আমরা এর জন্য কিন্তু একটা বিষয় যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি valuation আমরা সবসময় হতে হবে বেশি। শুধু technical টা না technical এর সঙ্গে সঙ্গে fundamental নিয়ে কোথা বললেও অনেক ইউ ইয়ে গুলি বানিয়েছি fundamental analysis গুলি কারন কি দরকার কারন একটাই যে আমাদেরকে একটা সঠিক সময়ে যদি কোনো sector এ বা stock এ break out দেয় তাহলে সাথে fundamental টাও যেন আমরা দেখি ঠিক আছে তো এইখেত্রে একটি middle index এ break out দিয়েছে এর যে w stock গুলো রয়েছে যেরকম steel বলুন বা Tata সেগুলো ভালো লেগেছে তারা break out দিয়েছে আমরা যদি এবার JSW steel এর chart দেখেনি তাহলে আরও বিষয়টা clear যাবে JSW steel এই যে chart আমরা দেখছি এখানে দেখুন একটা যে আমি line টেনেছি এই line এ এখানে আহ derection পেয়েছে একবার এখানে দুবার এখানে তিনবার এবং আবারও করছে এই যে level টা রয়েছে যেটা সাতশো পচাত্তর level এটা কে break out দেওয়ার তো break out যদি দিয়ে দেয় তাহলে আরও higher level আমরা দেখতে পারি সেখানে আমরা screen treading অবশ্যই করতে পারি কিন্তু আমরা বলেছিলাম বারবার valuation, valuation wise এর যে earnings সেটা justify করছে না share এর price আমরা যদি TATA steel এই stock টা নিয়েও তার এক্তহা বলি এটার আমরা একবার chart pattern দেখে নেবো এই TATA steel company তে করে রেখেছেন দেখুন TATA নামটা রয়েছে,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 সেই company র future বা তার যে nature মানে কি এই বিষয় গুলো আমাদেরকে জানতে হবে এই জিনিস গুলোর ওপর আমাদেরকে decide করতে হবে যে এই company তে আমরা বিনিযগ করবো কি করবো না একটা side legal company যখন বাড়ে তখন প্রচুর বাড়ে percent কিন্তু যখন পড়ে তখন seventy five percent নীচে পড়ে যেটা আমি chart এ তো আপনাকে দেখাবো তো কীরকম নীচে পড়ে তো সেই valuation wise যদি আমরা দেখি তাহলে earnings কে, justify করছে এখান থেকে হতে পারে যে দেখুন এইযে break out দিয়েছে সেখানে rejection চেয়েছিলো দুবার এখানে break out দিয়েছে গত আহ গতকালকে five percent বেড়েছিল আজকে তার ওপরে স্থির, এটাই করছে এখান থেকে আরও বাড়তে পারে এখানে আরও চার পাঁচ percent বাড়তে পারে ছয় percent বা দশ percent ও বাড়তে পারে কিন্তু যখন পড়বে তখন বড় ধরনের ফল দেখতে পারি তখন যেন আবার আপনি আশা করে থাকবেন না এই share এর price আবার এখান থেকে নীচে আচসবে আবার একসময়ে বাড়বে। অনেক হয়েছে আবার নীচে এসছে আবার বেড়েছে আবার নীচে এসছে আবার বেড়েছে এইভাবে আমরা আশায় থাকি যে share এর price বাড়বে কিন্তু valuation বা যে কারনের জন্য নিজে করছে তার ওপরে বেশি focus করি না আমরা শুধু আশাটা রাখি এই ভুলটা যেন আপনি, না করেন তার জন্য আমরা fundamental টাও করেছি ওইজন্য এইযে আহ metal sector এর stock গুলো রয়েছে বা metal sector এর stock companies গুলো রয়েছে ওদের earnings যেটা রয়েছে সেটা কে justify করছিনা এখন ওইজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, তো কীভাবে সতর্ক থাকব অবশ্যই পারেন এই set up অনুযায়ী আমরা অনেকবার আলোচনা করেছি smoothering এর জন্য একদম hundred percent ঠিক আছে কিন্তু আমাদেরকে strict maintain করতে হবে।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

stock plus follow করবেন এই যে candle টা রয়েছে নীচে বড় বড় দুটো candle stock plus লাগিয়ে রাখবেন আপনি আপনার এর capital এ two percent করে সেরকমভাবে আপনি calculate করে calculated risk নিতে পারেন। valuation কে মাথায় রেখে ওইজন্যই আজকের এই video টা specifically আমি sector নিয়ে কোথা বলছি আর যাতে এই ভুলটা আপনার কাছে না হয়ে যায় যে আশায় আপনি যাতে বেঁচে না থাকেন যে এখান থেকে আরও বাড়বে,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 একদম বুঝতে পারবেন যে stock এর কীরকম nature হয় এখানে যদি আমরা scale দিয়ে পরিমাপ করি যেটা দুহাজার এগারো সাল থেকে আমরা দেখব দুহাজার তেরো সাল অব্দি দু বছর seventy three percent এ share এর price নীচে পড়েছিলো। সেখান থেকে আবার বেড়েছে সেখান থেকে আবার কতো বেড়েছে একশো সাতাত্তর percent সেখান থেকে আবার fall এখান থেকে আবার যদি আমরা দেখি আবার sixty-four percent fall দু বছর একদম মানে ঘুরেই গেছে share এর price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 কতো বৃদ্ধি বেড়েছে এখান থেকে বেড়েছে four eighty-three percent ঠিক আছে সেখান থেকে আবার down আসছে কতো percent down আসছে? এখানে যদি আমরা দেখি তাহলে forty-five percent down গেছিলো কিন্তু সেখান থেকে আবার recovery করার চেষ্টা করছি কিন্তু, type এর ই longer type এ lower low formation এ চলছে ওইজন্য long term investment এ শুধু আপনার portfolio তে TATA steel বা জাতীয় company গুলোতে জায়গা গুলো একদন ঠিক না কারন আমাদের, টাই খোলা হবে কখনো seventy percent down আবার সেখান থেকে বাড়বে আবার সেখান থেকে down তাই অনেক ক্ষেত্রে আমি দেখে চলেছি ওনাকে বলছিলেন যে TATA steel এ উনি ওনার capital এ একদম ninety percent লাগিয়ে দিয়েছে আহ বা এই,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 share এর নীচেরটা আমাদের খুব বুঝতে হবে এটা কোন category থেকে belong করে তার valuation এখন কী রয়েছে এই বিষয় গুলো জমিয়ে আজকে বোঝানো তে বেশি করে মানে আমি focus টা দিতে চাইলাম আসা করি আপনারা সবাই এখান থেকে benefit পাবেন। এবারে আমরা কথা বলবো দুহাজার তেইশের sector যেটা foot wear sector তার মধ্য থেকে একটা stock BATA India BATA India র যদি আমরা chart টা দেখে নেই এখানে weekly chart আমাদের সামনে খোলা রয়েছে, আহ এখানে আমরা যদি দেখি share এর price তার all time high থেকে twenty seven point three three percent তে এখন trade করছে আহ এখন এই যে stock টা রয়েছে stock টা আমরা জানি fundamendal wise খুব ভালো একটা company এবং এর যে প্রত্যেকবারে তেই কেউ না কেউ use করেনই করেন এবং তার core যতগুলো রয়েছে বা তার মানে এতোটা, গোটা বছর ধরে ব্যাবসা করছে এবং আমরা এটাও জানি যে বাটা India footwear এর sector এর মধ্যে একটা বড় market capture করে রেখেছে তো এই যে share এর price twenty seven percent down এ গেলো তার পেছনেয় দুটো কারন রয়েছে একটা, তখন যে raw meterial এর যে price ওটা বেড়ে গেছে cost সেটা বেড়েছে প্রত্যেকটা sector এর company র মধ্যে problem টা দেখা দিছে যে একটা কারন পরবর্তীকালে ঠিক হয়ে যাবে এবং দ্বিতীয় যে কারন সেটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার জন্য আহ demand কম দেখতে পাচ্ছি যেটা বাটা India management বলতে এবং প্রত্যেকটা footwear sector এ management ই একই কথা বলছে যখন তাদের quarterly result published করা হয এবং তাদের margin এর অনেকটা hit নিতে হযেছে margin decline করেছে profit of limit decline করেছে তো যেহেতু fundamental wise short term basis এ এরকম ধরনের চলেছে তারজন্যে share এর price প্রত্যেকটা এর মধ্যেই এরকম ফল আমরা দেখেছি যেটা temporary আমার মনে হয় দুহাজার তেইশে ভালো একটা performance দেখাতে পারে যেখানে আমার মনে হয় যে value র অবস্থায় রয়েছে বা তার earning করছেনা কোনো কোনো ক্ষেত্রে যখন যেই সমস্যাটা ঠিক হয়ে যাবে sghare price ঠিক হয়ে যাবে কিন্তু share price একটা ভালো দিতে পারে তো এই বাটা India একটা large cap company এবং এখানে risk তুলনামূলকভাবে অন্যান্য company র তুলনায় কম রয়েছে কথা বলি বা campus তারা হচ্ছে গিয়ে আহ একটু small medium category company কিন্তু যেখানে risk একটু বেশি যদি risk বেশি হওয়ার কারনেও আপনি সেই company তে করেন তাহলে reward ও সেখানে বেশি পাওয়া যায় আহ কিন্তু আপনার নিজের risk ঘুরতে হবে তার জন্য আপনার কতোটা risk নিতে পারেন সেটা প্রথমে আপনাকে determind করতে হবে যদি আপনি low risk নিতে চান সেক্ষেত্রে BATA India একটা ভালো option বলে আমার মনে হয়, ক্ষুদ্রকায়, দুর্বল মানুষ, শীর্ণ মুখ, প্রশান্ত দুটি চোখ, বাহিরের দিকে প্রসারিত দু'টি কান, মাথায় সাদা রঙের একটি পাগড়ি পরনে মোটা সাদা রঙের একখানি থান, অনাবৃত দুটি পা।

তাহাকে প্রথমে দেখিলে এক বিরাট ধৈর্য, অসীম ভালোবাসার প্রতিমূতি বলিয়া মনে হয়। পিত্রাসন যখন তাহাকে উনিশশো তেরো সালে দক্ষিণ আফ্রিকায় দেখেন তখন ফ্রান্সের অ~ কথা তাহার মনে পড়িয়াছিল। পরম শত্রুর প্রতিও তাহার অঘাত স্নেহ অপার সৌজন্য, অসীম তাহার দীনতা। সদা সচেতন, চঞ্চল আমি ভুল করিয়াছি একথা স্বীকার করিতে যেন তিনি সর্বদা প্রস্তুত। তিনি কদাপি তাহার ভুল গোপন করেন না। কখনও আপোষের মধ্যে আসেন না, কখনও কূটনীতির আশ্রয় লন না, কখনও বক্তৃতায় মাত করিতে চান না বরঞ্চ বক্তৃতার কথা তিনি ভাবেনও না। তাহার ব্যক্তিত্ত্ব যে স্তুতি ও সম্বর্ধনার জন্য জনসাধারণকে সততই ব্যাকুল ও ব্যগ্র করে, তাহাও তিনি পছন্দ করেন না। অনেক সময় সম্বর্ধনার ভিড়ে তাহার ক্ষুদ্র শীর্ণ দেহখানি নিষ্পেষিত দলিত হইবার সম্ভবনাও ঘটে। তখন তাহার বন্ধু মওলানা শওকত আলী নিজের বিপুল সবল দেহের আশ্রয়পুটে তাহাকে সকল বিপদের হাত হইতে সযত্নে রক্ষা করেন। এই মহাপুরুষ মহাত্মা জনসাধারণের স্তুতি তোষণে একেবারে তিতিবিরক্ত হইয়া পড়েন। অন্তরে অন্তরে গণশব্দে তাহার অবিরল অবিশ্বাস, গণশাসন ও বিশৃঙ্খল জনতার প্রতি তাহার পরম ঘৃণা। মাত্র কতিপয়ের সান্নিধ্যেই তিনি স্বস্তি ও সহজ ভাব অনুভব করেন। নির্জন নৈঃশব্দে থাকিতে তিনি ভালোবাসেন। কারণ তখন তিনি বিধাতার নীরব নির্মল বাণী শুনিতে পান। তিনি সেই মানুষ যিনি ত্রিশ কোটি মানুষকে কর্মপ্রেরণায় জাগাইয়া তুলিয়াছেন, সারা ব্রিটিশ সাম্রাজ্যকে কম্পমান কোরিয়া দিয়েছেন। তিনি মানুষের রাজনীতির পরিবর্তন করিয়াছেন। প্রায় দুই হাজার বছরের মধ্যে সর্বাপেক্ষা শক্তিমান এক নীতির আন্দোলন আদর্শ। এর পুরা নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ইনি উত্তর-পশ্চিম ভারতের একটি ক্ষুদ্র অর্ধ স্বাধীন রাজ্যে আঠেরোশো ঊনসত্তরের দোসরা অক্টোবর তারিখে জন্মগ্রহণ করেন। এর পিত পরমচাঁদ গান্ধী এই রাজ্যের প্রধান সচিব ছিলেন। ইনি ধনী বুদ্ধিমান এবং সাংস্কৃতিক সম্পন্ন বংশে জন্মগ্রহণ করেন। কিন্তু উচ্চ ব্রাহ্মণ শ্রেণীতে জন্মান নাই। এর পিতা মাতা উভয়েই হিন্দু ধর্মের জৈন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন। এই জৈনদের ধর্মের মূল সূত্র অহিংসাকে তিনি অপ~ পরবর্তীকালে সগৌরবে সারা বিশ্বে প্রচার করিয়াছেন। জৈনদের মতে বোধি অপেক্ষা প্রেমই মানুষকে পরমপুরুষের সান্নিধ্য গোচর করে। গান্ধী পরিবারে নিয়মিত ভাবে রামায়ন পাঠ হইতো। গান্ধীজীর বাল্য শিক্ষা নিয়োজিত ছিল এক ব্রাহ্মণের হস্তে। এই ব্রাহ্মণ তাহাকে বিষ্ণু শর্মার রচনা পড়াইতেন। পরবর্তী কালে গান্ধীজী অনুযোগ করেন তিনি সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত হইতে পারেন নাই। ইংরেজি ভাষা তাহাকে মা~ তাহার মাতৃভাষার সম্পদ হইতে বঞ্চিত করিয়াছে। বলিয়া তিনি তাহার ইংরেজি ভাষা বিরোধিতার পক্ষে যুক্তিও দেখান। যাহাই হোক সিন্ধু শাস্ত্রে তাহার প্রচুর অধিকার জন্মে তবে তিনি বেদ ও উপনিষেদ গুলি কেবলমাত্র অনুবাদই পাঠ করেন। বাল্যবস্তাতেই তাহার বিবাহ হয়। কুড়ি বচ্ছর বয়সে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে এবং তাহার শিক্ষা সমাপ্ত করিতে যান। তাহার মা অত্যন্ত ধর্মভীরু ছিলেন, তিনি বিলাত যাইবার পূর্বে পুত্রকে জৈন ধর্ম অনুসরণে